এখানে উচ্ছে রয়েছে লাউ রয়েছে এবং লেবু রয়েছে বেগুন রয়েছে নানান ধরণের সবজি রয়েছে এখানে দেখা যাচ্ছে দুটি মহিলা সবজি বিক্রি করছে।

এটি একটি অনুষ্ঠান বাড়ি মনে হচ্ছে যেগুলির বাইরে দেখতে পাচ্ছি দুটি পাহারাদার রয়েছে এবং ভেতরে দেখতে পাচ্ছি কিছু স্কুটি এবং কিছু মোটর সাইকেল এবং কিছু ভদ্রলোককে দেখতে পাচ্ছি।

এবং এখানে দেখতে পাচ্ছি একটি ভদ্রলোক পিঠে ব্যাগ নিয়ে ছবি ফটো তোলার মতো দাঁড়িয়ে রয়েছে ।

এবং কিছু মানুষের মূর্তিও রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছি কিছু গাছপালা রয়েছে। গাছপালা গুলোর জন্য একদম ঘন লাগছে।

পোস্টার বা ব্যানার টানানো রয়েছে এখানে সাইড এদেখা যাচ্ছে একটি বড়ো বিল্ডিং হচ্ছে এবং বেশ কিছু কনটেকটর ওপরে রয়েছে ।

একটি বাজার যেখানে দেখতে পাচ্ছি বাজারটিতে বেশ কিছু উ লোকরা-আ সবজি এবং ফল বিক্রি করছে।